libreoffice calc –এ ডেটা বা তথ্য নিয়ে calc করা সংক্রান্ত এই tutorialএ আপনদের স্বাগত জানাচ্ছি
in tutorialwe আমরা শিখব
fill tools এবং selection listsএর ব্যবহার
sheetsগুলির মধ্যে তথ্য আদানপ্রদান
তথ্য মুছে ফেলা তথ্য প্রতিস্থাপন কোন তথ্যের আংশিক পরিবর্তন
এখানে আমরা operating system হিসেবে gnu/linux এবং libreoffice সংকলনwe সংস্করণ ৩ ৩ ৪ ব্যবহার করছি
spreadsheeta তথ্য যোগ করা খুব কষ্টসাধ্য হতে পারে কিন্তু calca এটি অনেক সহজে করার বিভিন্ন উপায় আছে
একটি সহজ পদ্ধতি cellmouse দিয়ে টেনে এক সেলের বিষয়বস্তু অন্য cell আনা
তবে calcএ কোনো তথ্য খুব সহজে বারবার লেখার জন্য আরো কিছু tools আছে
এই toolsগুলি toolsfill tool selection lists
এগুলি একটি document একাধিক শীটে তথ্য লিখতে কাজে লাগে
আমরা এগুলি we we করে শিখব
personalfinancetracker ods fileটি খুলুন
fill tool একটি sheetএর মধ্যে তথ্য duplicate the প্রতিলিপি করতে সাহায্য করে
in ধরুন আমরা personalfinancetracker ods filein cost কলামের তথ্য পাশের সেলগুলিতে লিখতে চাই
তাহলে প্রথমে যে সব তথ্য লিখতে হবে সেগুলি সব নির্বাচিত করার জন্য যে cellএ ৬০০০ লেখা আছে সেটিতে ক্লিক করুন
এখন mouse এর বাম button টিপে ধরে যে cellএ ২০০০ আছে cell পর্যন্ত mouse টেনে আনুন
যে cells তথ্য copy করা হবে সেটিও নির্বাচিন করুন
এবার mouseএর বাম button ছেড়ে দিন
menu bar edit বিকল্পে click করুন bar fill বিকল্পে click করুন
pop up menu থেকে right বিকল্পে click করুন
দেখুন cost কলামের তথ্য পার্শ্ববর্তী সেলগুলিতে copied হয়ে গেছে
আবার পূর্বাবস্থায় ফিরে আসা যাক
fill toolএর একটি আরো জটিল ব্যবহার tool সীটa তথ্য হিসাবে কোনো series বা শ্রেণী লেখা
সপ্তাহের দিন এবং বচ্ছরের মাসের সম্পূর্ণ এবং সংক্ষিপ্ত রূপগুলি নিয়ে calcএ তালিকা আছে
আপনি এটি ব্যবহার করে নিজে তালিকা বা lists বানাতে পারবেন
এখন এই শিটa একটি নতুন শিরোনাম days যোগ করুন
এর নীচে calc ব্যবহার করে সপ্তাহের সাতটি দিন লেখা হবে
days শিরোনামের নীচের সাতটি cells নির্বাচন করুন
এখন menu bar edit বিকল্পে click করুন এবং fill বিকল্পে যান
menu series বিকল্পে click করুন
একটি dialog box দেখা যাচ্ছে যার শিরোনাম হল fill series
series type শিরোনামের নীচে autofill বিকল্পে click করুন
start value ক্ষেত্রে সপ্তাহের প্রথম দিন অর্থাৎ sunday লিখুন
আগে থেকেই বৃদ্ধি হিসাবে 1 ধার্য করা আছে
এবার ok button click করুন
দেখুন সেলগুলিতে দিনগুলি স্বয়ংক্রিয়ভাবে ভরে গেছে
আপনি you পদ্ধতিতে শুধুমাত্র সপ্তাহের দিন মাস বা বচ্ছর লিখতে পারবেন কারণ এগুলিই calcএ আগে থেকে থাকে
ক্রমিক তথ্য স্বয়ংক্রিয়ভাবে ভরার আরেকটি উপায় হল
cella sunday লিখুন এবং enter টিপুন এরফলে কলামের পরবর্তী cella কার্সর cell যাবে
go cell sunday লেখা ছিল সেখানে ফিরে যান দেখুন সেটির নীচের ডানদিকের কোনে একটি ছোট কালো box আছে
mouse দিয়ে ওই কালো box click করুন
ওটিকে নীচে টানুন যতক্ষণ না পর্যন্ত display boxএ saturday দেখতে পাচ্ছেন
mouseএর button ছেড়ে দিন
সেলগুলি স্বয়ংক্রিয়ভাবে সপ্তাহের the দিয়ে ভরে গেছে
এই কৌশলটি ক্রমিক তথ্যর জন্য কাজ করে
আপনি শুরুর সংখ্যা শেষ সংখ্যা এবং বৃদ্ধির মান নির্দিষ্ট করে একটি fill series তৈরী করতে পারেন
এটি দেখানোর জন্য a1 থেকে a7 পর্যন্ত ক্রমিক সংখাগুলি মুছে দিন
এই নম্বরগুলি মুছে দিয়ে a2 থেকে a7 পর্যন্ত cellsগুলি আবার নির্বাচন করুন
এখন মেনুবারের edit click করুন bar fill এবং series বিকল্পদুটিতে click করুন
একটি dialog box দেখা যাচ্ছে
start value ক্ষেত্রে প্রথম ক্রমিক সংখ্যা অর্থাৎ 1 লিখুন
end value ক্ষেত্রে শেষ সংখ্যাটি লিখুনঅর্থাৎ 6
increment বা বৃদ্ধির মান 1 নির্দিষ্ট করুন শেষে ok button click করুন
দেখুন সেলগুলি স্বয়ংক্রিয়ভাবে ক্রমিক সংখ্যা দ্বারা পূর্ণ we গেছে
সবকটি ক্ষেত্রেই fill tool সেলগুলির মধ্যে সাময়িক যোগসূত্র তৈরী করে সেলগুলি ভর্তি হয়ে যাবার পর সেগুলির মধ্যে are কোনো যোগাযোগ থাকে no
কাজ দ্রুত করার জন্য fill tools ছাড়াও selection lists আছে এটি শুধুমাত্র পাঠ্য লেখার ক্ষেত্রেই ব্যবহার্য
আমরা পরবর্তী tutorialswe এইগুলির সম্পর্কে আলোচনা করবো
fill tools এবং selection lists সম্পকে জানার share এবার sheetsগুলির মধ্যে বিষয়বস্তু আদানপ্রদান করা নিয়ে আলোচনা করা যাক
calc a একই তথ্য একাধিক sheetsএর একই cella লেখা যায়
অর্থাৎ এর দ্বারা একই list অনেক listআলাদা করে লেখার থেকে একসাথেই লেখা যায়
personalfinancetracker ods file সম্পূর্ণ তথ্যই sheet 1এ আছে
এখন আমরা চাই sheet 2 এমনকি sheet 3তেও sheet 2 তথ্যই দেখাক
তাই menu bar editwe এবং তারপর sheet বিকল্পে click করুন
এবার select click করুন
এখন এই dialog boxwe shift key ব্যবহার করে sheet 1 sheet 2 এবং sheet 3 বিকল্পগুলি নির্বাচন করুন
এবার ok buttonএ click করুন
এটি আমাদের sheet 1এ ফিরিয়ে আনে
এখন sheet 1এ কিছু তথ্য লেখা যাক
উদাহরণস্বরূপ f12 নামের cell লেখা যাক this will be displayed on multiple sheets
sheet 2 এবং sheet 3 ট্যাবদুটিতে পরপর click করুন
দেখুন প্রত্যেকটি sheetswe f12 নামের cellwe একই তথ্য আছে
আবার পূর্বাবস্থায় ফিরে আসা যাক
এরপর আমরা সেলের তথ্য মুছে ফেলা এবং তথ্য পরিবর্তন করার বিভিন্ন পদ্ধতি শিখব
সেলের বিন্যাস পরিবর্তন to করে শুধুমাত্র তথ্য মুছে ফেলতে cellthe নির্বাচন করুন
দেখুন সেলের ডেটা input line ক্ষেত্রে data যাচ্ছে
এখন কীবোর্ডের backspace button টিপুন
দেখুন লেখাটি মুছে গেছে
আবার পূর্বাবস্থায় ফিরে আসা যাক
কোনো cellএর তথ্য পাল্টাতে cell সেলটি নির্বাচন করুন পুরোনো তথ্যের উপর লিখুন
নতুন তথ্য আগের লেখার বিন্যাসটি বজায় রাখবে
একটি সেলের পুরো বিষয়বস্তু in মুছে সেটির আংশিক পরিবর্তন করতে cell cellটিতে double click করুন
এখন প্রয়োজনমত cursor সরিয়ে আপনি cellএর তথ্যের পরিবর্তন করতে পারেন
আবার পূর্বাবস্থায় ফিরে আসা যাক
এখানেই libreoffice calcএর এই কথ্য tutorialthe সমাপ্ত হল
এতে আমরা শিখেছি
fill tools এবং selection lists ব্যবহার করে কাজ দ্রুত করা
sheetsগুলির মধ্যে তথ্য আদানপ্রদান
তথ্য মুছে ফেলা তথ্য প্রতিস্থাপন তথ্যের অংশিক পরিবর্তন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
spoken tutorial প্রকল্পর the
কথ্য tutorialsগুলি ব্যবহার করে workshop সঞ্চালন করে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
এই বিষয় বিস্তারিত তথ্য এই লিঙ্কএ প্রাপ্তিসাধ্য